কেটচ কস্টমাইজের tutorial আপনাদের স্বাগত
in tutorial আপনি শিখবেন যে কিভাবে:
একটি বক্তৃতা বানায় কেটচ কস্টমাইজ করে নিজের keyboard বানায়
এখানে আমরা ubuntu linux 1110 we কেটচ 171 ব্যবহার করছি
চলুন কেটচ খুলি
লক্ষ্য করুন যে level 3 প্রদর্শন করছে
এর কারণ হল কেটচ বন্ধ করার সময় আমরা level 3 that ছিলাম
এখন আমরা একটি নতুন বক্তৃতা বানানো শিখব
এখানে অক্ষরের একটি নতুন সমূহ বানাবো যা teachers line প্রদর্শিত হতে পারে
মুখ্য menu থেকে file নির্বাচন from এবং edit lecture এ টিপুন
open lecture file dialog box প্রদর্শিত হয়
এখন create new lecture বিকল্প নির্বাচন করুন এবং ok তে টিপুন
ktouch lecture editor dialog box প্রদর্শিত হয়
টাইটল ফীল্ডে a default lecture নির্বাচন করুন এবং মুছুন এবং লিখুন my new training lecture
level editor বক্তৃতার level প্রদর্শিত করে
level editor box ভিতরে টিপুন
এখন data of level 1 এর ভিতরে এই level ক্ষেত্রে new characters এ এম্পরস্যান্ড star এবং dollar চিহ্ন প্রবিষ্ট করুন
আমরা এটি শুধু একবার প্রবিষ্ট করেছি
লক্ষ্য করুন এই অক্ষর level editor box প্রথম রেখায় প্রদর্শিত হচ্ছে
level ডেটা ফীল্ডে আগে প্রদর্শিত text নির্বাচন করুন এবং মুছুন
এম্পরস্যান্ড star এবং dollar চিহ্ন পাঁচবার প্রবিষ্ট করুন
এখন level editor box ভিতরে plus চিহ্নতে টিপুন কি হল
level editor box বর্ণমালা দ্বারা সম্মিলিত একটি দ্বিতীয় রেখা প্রদর্শিত হয়
level editor box দ্বিতীয় রেখা নির্বাচন করুন
level ফীল্ডের ডেটা এখন 2 প্রদর্শন করছে
এটি আমাদের typing পাঠের দ্বিতীয় level হবে
new characters in this level ফীল্ডে fj প্রবিষ্ট করুন
level data ফীল্ডে fj পাঁচবার প্রবিষ্ট করুন
আপনার typing পাঠে আপনার যত দরকার আপনি ততগুলি levels বানাতে পারেন
একইভাবে আপনার typing পাঠে আপনি যত চান ততগুলি levels বানাতে পারেন
save icon টিপুন
save training lecturektouch dialog box প্রদর্শিত হয়
name ফীল্ডে new training lecture প্রবিষ্ট করুন
এখন file জন্য একটি ফরম্যাট নির্বাচন করুন
filter drop down তালিকায় triangle এ টিপি
files ফরম্যাটের জন্য ktouch lecture files বন্ধনীর মধ্যে star ktouch xml নির্বাচন করুন
এখানে file সংরক্ষণের জন্য ডেস্কটপে browse করুন save এ টিপুন
ktouch lecture editor dialog box এখন new training lecture name প্রদর্শন করে
আমরা দুটি levels সাথে নতুন training লেকচর বানিয়ে নিয়েছি
ktouch lecture editor dialog box বন্ধ করুন
এখন যে লেকচর আমরা বানিয়েছি তা খুলুন
মুখ্য menu থেকে file নির্বাচন from এবং তারপর open lecture এ টিপুন
select training lecture file dialog প্রদর্শিত হয়
ডেস্কটপে browse করুন এবং new training lecture ktouch xml নির্বাচন করুন
লক্ষ্য করুন যে &* এবং $চিহ্ন teachers line প্রদর্শিত হচ্ছে typing শুরু করি
আমরা নিজেদের লেকচর বানিয়ে তা typing পাঠ হিসেবে ব্যবহার করেছি
কেto typing পাঠে ফেরত যাওয়ার জন্য মুখ্য menu থেকে file নির্বাচন করে open lecture এ টিপুন নিম্ন folder path browse করুন
root> usr> share> kde4> apps> ktouch এবং english ktouch xml নির্বাচন করুন
আমরা কেটচ আমাদের অভিরুচি অনুসারে বানাতে পারি
উদাহরণস্বরূপ যখন আপনি একটি অক্ষর লেখেন যা teachers line প্রদর্শিত নেই student line লাল হয়ে যায়
আপনি বিভিন্ন প্রদর্শনের জন্য রং কাস্টমাইজ করতে পারেন
এখন colour সেটিং বদলাই
মুখ্য menu থেকে settings নির্বাচন from এবং configurektouch এ টিপুন
configurektouch dialog box প্রদর্শিত হয়
configurektouch dialog box color settings এ টিপুন
color settings বিবরণ প্রদর্শিত হয়
use custom colour for typing line box যাচাই করুন
teachers line ফীল্ডে text ফীল্ডের আগে color box টিপুন
selectcolor dialog box প্রদর্শিত হয়
selectcolor dialog box green এ টিপুন ok তে টিপুন
configurektouch dialog box প্রদর্শিত হয় apply এ টিপুন ok the টিপুন
teachers line অক্ষর সবুজ রঙে বদলে গেছে
এখন আমরা আমাদের নিজস্ব keyboard বানাবো
একটি নতুন keyboard বানানোর জন্য আমাদের বিদ্যমান keyboard ব্যবহার করতে have
এতে পরিবর্তন করুন এবং একে অন্য name সংরক্ষণ করুন
মুখ্য menu থেকে file নির্বাচন from এবং edit keyboard layout এ টিপুন
open keyboard file dialog box প্রদর্শিত হয়
open keyboard file dialog box open a default keyboard নির্বাচন করুন
এখন এই ফীল্ডের পরবর্তী বোতামে টিপুন
কীবোর্ডের তালিকা প্রদর্শিত হয় en keyboard xml নির্বাচন করুন ok the টিপুন
ktouch keyboard editor dialog box প্রদর্শিত হয়
keyboard শিরোনাম ফীল্ডে training keyboard প্রবিষ্ট করুন
আমাদের কীবোর্ডের জন্য একটি ভাষা নির্বাচন করা প্রয়োজন
language id ড্রপডাউন তালিকা থেকে en নির্বাচন করুন
বিদ্যমান keyboard font পরিবর্তন করুন
set keyboard font এ টিপুন
select fontktouch dialog box window প্রদর্শিত করে
select fontktouch dialog box font in জন্য ubuntu font style in জন্য italics এবং size in জন্য 11 নির্বাচন করুন
ok তে টিপুন
keyboard সংরক্ষণের জন্য save keyboard as এ টিপুন
save keyboardktouch dialog box প্রদর্শিত হয়
নিম্ন folder path browse করুন
root> usr> share> kde4> apps> ktouch এবং english ktouch xml নির্বাচন করুন
name ফীল্ডে practice keyboard xml প্রবিষ্ট করুন save এ টিপুন
file name keyboard xml ফরম্যাটে সংরক্ষিত হয়ে গেছে close এ টিপুন
আপনি can নতুন keyboard অবিলম্বে ব্যবহার করতে পারেন no
আপনাকে এটি kdeedu mail আইডি তে mail করতে have এটি আবার কেটচ এর পরবর্তী সংস্করণে অন্তর্ভুক্ত করা have
আমরা কেটচ tutorial শেষে চলে এসেছি
in tutorial আমরা প্রশিক্ষণ এবং colour সেটিং পরিবর্তনের একটি লেকচর বানানো শিখেছি
আমরা একটি বিদ্যমান keyboard লেআউট খোলা তা বদলানো এবং নিজস্ব keyboard তৈরি করাও শিখেছি
এখন নির্দেশিত কাজ
নিজের board তৈরি করুন
keyboard রঙ এবং font level পরিবর্তন করুন ফলাফল যাচাই করুন
নিম্ন link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
ভালো bandwidth না থাকলে আপনি এটি download করেও দেখতে পারেন
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
আরো বিস্তারিত জানার জন্য contact at spoken hyphen tutorial dot org তে যোগযোগ করুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ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
আমি কৌশিক দত্ত এই tutorialটি অনুবাদ করেছি এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ